যেমন ঢোকার মুখে কত সুন্দর একটা ময়ূর দাঁড়িয়ে আছে এবং ফুল দিয়ে গেট -টাকে সাজিয়েছে হেবি সুন্দর করে এটা সাজিয়েছে সাইড -এ কত সবুজ সবুজ বড়ো বড়ো গাছ রয়েছে যেমন ঝাও গাছ ও ইত্যাদি গাছ রয়েছে নিচে কার্পেট বিছানো রয়েছে।

পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে মাটিয়া কালারের । অনেক জানলা ও দরজাও রয়েছে। অনেক সিঁড়িতেও রয়েছে এবং নিচে দেখা যাচ্ছে কতগুলো ঢালাই রয়েছে এবং দেখা যাচ্ছে সবুজ গাছ আছে এবং মেঘটা বেশ সুন্দর আকাশি হয়ে রয়েছে।